ফরেস্টের মাঝ বরাবর একটি নদী রয়েছে।

সাইডের -এর দিকে সাদা রঙের কাশফুল ফুটেছে।

এখানে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে।

সাইডের দিকে জঙ্গল দেখা যাচ্ছে অনেক।

অনেকগুলি জুয়েলারি দেখা যাচ্ছে।

দেওয়ালের মধ্যে অনেকগুলি ইট সাজানো রয়েছে।

পুরো সুইমিং পুল জলে ভর্তি রয়েছে।

একটি সাদা রঙের গাড়ি রয়েছে এখানে।

অনেকগুলি উম গাছপালা দেখা যাচ্ছে ছবিটিতে।

অনেকগুলি ফ্যান লাগানো রয়েছে।